যেখানে দুটো রেলট্র্যাক আছে।

পাশে আঃ এ রয়েছে।

দূরে জলখাবার আ এ একটি জায়গা রয়েছে।

তাদের দাম লেখা রয়েছে অনেক--

এখানে একটি মিষ্টির দোকান দেখা যা--

উপরে কার্টুনে কিছু জিনিস রাখা রয়েছে।

কারখানাটির উপরে এ এ ধোঁয়া বের হওয়ার একটি বড় খুঁটির মতো দেখা যাচ্ছে।

রোদ্রু দাড়ি এ পড়েছে দেখা যাচ--

সড়ক পোস্টটির পাশে একটি বড়ো খুঁটি রইছে ।

এখানে একটি চা পাতি বাগান দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো চা পাতি গাছ রয়েছে।

দোকানটির ভিতরে মনিটর রয়েছে ও সুইচ বোর্ড দেখা যাচ্ছে।

সেলুনটির ভেতরে এ ফ্যান দেখা যাচ্--

এখানে অনেকগুলো মানুষ দেখা যাচ--

এখানে একটি ফাস্টফুডের দোকান আছে।

উ ফাস্টফুডের দোকানে অনেকগুলো লাইট রয়েছে।

এক উম রিসর্ট -এর ভিতরে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে এবং কিছু বসার জাগা রয়েছে।

যে সুইমিং পুুলটির মধ্যে অনেক কিছু রয়েছে।

বড় উম রাস্তাটির পাআশে অনেকগুলো গাছ আছে এবং--

কিছু প্যাকেট রয়েছে উপরে একটি মানুষের ফটো লাগানো একটি আছে মালা দেওয়া।

এখানে একটি জে_সি_বি দেখা যাচ্ছে যেটি অ্যা ম বালি তুলছে।

দোকানটির ভেতরে কিছু মানুষজন দেখা যাচ্ছে এবং পাশে ছু-কিছু জুয়েলারি উপস্থিত রয়েছে দেখ--

দোকানে সিলিংয়ে আঃ ফ্যান ও লাইট উপস্থিত আছে।

আরো অনেক কিছু যেমন একটি খুটি রয়েছে।

রয়েছে দূরে পাহাড় রয়েছে।